একটি সেকার রয়েছে। তার পাশেই একটি গাড়িতে একজন ব্যাক্তি মাল বোঝাই করছে। দূরে একটি বাস দাঁড়িয়ে রয়েছে।

অফিস -এর পাশে দুটি বাড়ি দেখা যাচ্ছে। দূরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে।